এই ছবিতে আমরা একটি ব্যাঙ দেখতে পাচ্ছি।

ভাতের হোটেল -টির নাম দা পার্ল হোটেল এবং হোটেল -টি ছাড়াও আমরা |

এই ছবিতে আমরা একটি সিনেমা হল দেখতে পাচ্ছি সিনেমা হল -এর |

এবং সিনেমা হল -এর ভিতরে আমরা কিছু মানুষজনকেও দেখতে পাচ্ছি।

পার্লার -এর ভেতর একটি মেয়ে চেয়ার -এ বসে আছে আয়নার সামনে এবং সে |

অনেক লাইট জ্বলছে হল ঘরে অনেক চেয়ার -ও রাখা আছে।

এই ছবিটিতে ব্রীজ -এর পিছনে একটি জলাশয়ও দেখা যাচ্ছে।

স্ট্যাটু দেখা যাচ্ছে কিছু গাছপালা দেখা যাচ্ছে।

এবং কিছু মানুষজনকে দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে স্পষ্টভাবে এটাই বোঝা যাচ্ছে যে ছবিটি সকালবেলা তোলা।

একটি বাস -এর জালনাও দেখা যাচ্ছে কিছু গাড়িঘোড়াও দেখা যাচ্ছে।